নমস্কার
জিচেমপেইন্ট এ এডিট প্রেফারেন্স টেমপ্লেটস এবং রেসিডিউস এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব প্রেফেরেন্সেস সম্পাদন করা
টেমপ্লেট পরিচালন করা
প্রস্তুত টেমপ্লেট নির্বাচন এবং ব্যবহার করা
নতুন টেমপ্লেট যোগ করা
আমরা এও শিখব রেসিডিউ ব্যবহার করা এবং তা সম্পাদন করা
এখানে আমি উবুন্টু লিনাক্স ওএস সংস্করণ 1204 জিচেমপেইন্ট সংস্করণ 01210 ব্যবহার করছি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
না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইটে যান
আমি নতুন জিচেমপেইন্ট এপ্লিকেশন খুলেছি
প্রেফেরেন্সেসের সম্পাদনা দ্বারা এটি শুরু করি
এডিট মেনুতে টিপে প্রেফারেন্স এ গিয়ে এটিতে টিপুন
জিচেমপেইন্ট প্রেফারেন্স উইন্ডো খোলে
এখানে ডিফল্ট কম্প্রেশন লেভেল ফোর জিচেমপেইন্ট ফাইলস ফাইল সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়
ডিফল্টরূপে এটি এখানে শূন্য
শূন্য না হলে গজিপ ব্যবহার করে ফাইলটি সংকুচিত করা হবে
আমি অন্য টিউটোরিয়ালে ইনভার্ট ওয়েজ হাশেস সম্পর্কে শিখব
জিচেমপেইন্ট এ প্রতিটি ডকুমেন্টের একটি সহযোগী থীম রয়েছে
ডিফল্ট থেমে জিচেমপেইন্ট হিসাবে রাখুন
এখন আমি থিমস বিভাগের নীচে অ্যারোস সম্পর্কে বিস্তারিত বর্ণন করব
টুল বাক্সে বিভিন্ন অ্যারো লক্ষ্য করুন
এড আন আরো ফোর আন ইরিভার্সিবল রিঅ্যাকশন
এড a পেয়ার ওএফ অ্যারোস ফোর a রিভার্সিবল রিঅ্যাকশন
এড আন আরো ফোর a রেট্রোসিনথেসিস স্টেপ
এড a ডাবল হেডেড আরো টো রিপ্রেজেন্ট মেসোমেরি
এই 4 টি অ্যারো ডিসপ্লে আরিয়া তে যোগ করুন
এড আন আরো ফোর আন ইরিভার্সিবল রিঅ্যাকশন টুলে টিপুন
তারপর ডিসপ্লে আরিয়া তে টিপুন
একইভাবে আমি ডিসপ্লে আরিয়া তে অন্যান্য ধরনের অ্যারো যোগ করব
প্রেফারেন্স ডায়লগ বাক্সে থিমস ফীল্ড থেকে অ্যারোস নির্বাচন করুন
একটি প্রাসঙ্গিক মেনু খোলে
এখানে আমরা অ্যারোর দৈর্ঘ্য প্রস্থ এবং দূরত্ব বৃদ্ধি বা হ্রাস করতে পারি
মাউস দ্বারা আপ এবং ডাউন অ্যারো ত্রিভুজে টিপুন এবং ডিসপ্লে আরিয়া তে অ্যারোতে পরিবর্তন লক্ষ্য করুন
এখন আরো হেডস সম্পর্কে শিখব
আ B এবং C এর ডিফল্ট মান এখানে প্রদর্শিত হয়েছে
আ B এবং C প্যারামিটার অ্যারো হেডের আকৃতি বদলাতে সাহায্য করে
প্রতিটি প্যারামিটার বৃদ্ধি বা হ্রাস করে অ্যারো হেডে পরিবর্তন লক্ষ্য করুন
উইন্ডো বন্ধ করতে ক্লোজ বোতামে টিপুন
ডিসপ্লে আরিয়া পরিষ্কার করুন
CTRL A টিপুন
এডিট মেনুতে গিয়ে ক্লিয়ার এ টিপুন
এর পর টেমপ্লেট পরিচালন করা শিখি
উসে ওর মানাগে টেমপ্লেটস টুলে টিপুন
নীচে প্রোপার্টি ডায়লগ বাক্স প্রদর্শিত হয়
প্রোপার্টি ডায়লগ বাক্সে ড্রপ ডাউন তালিকা সহ টেমপ্লেটস রয়েছে
তালিকাকে আমিনো এসিডস অ্যারোমেটিক হাইড্রোকার্বনসহ নিউক্লিক বেসেস নিউক্লিওসাইডস এবং স্যাকারাইডস রয়েছে
প্রতিটি বিকল্পের সাবমেনু রয়েছে
সাবমেনু থেকে অ্যারোমেটিক হাইড্রোকার্বনসহ নির্বাচন করে বেনজেনে এ টিপুন
প্রোপার্টি পৃষ্ঠায় বেঞ্জিন প্রদর্শিত হয়েছে
বেঞ্জিনের কাঠামো প্রদর্শন করতে ডিসপ্লে আরিয়া তে টিপুন
একইভাবে ন্যাফথালিন এর কাঠামো নির্বাচন করে ডিসপ্লে আরিয়া তে টিপুন
ডিসপ্লে আরিয়া তে আপনার নিজের অন্যান্য কাঠামো নির্বাচন করে রাখুন
ফাইলটি সংরক্ষণ করুন
টুলবার থেকে সেভ থে কারেন্ট ফাইল আইকনে টিপুন
সেভ এএস ডায়লগ বাক্স খোলে
ফাইলের নাম বেনজেনে লিখুন
সেভ বোতামে টিপুন
এখন বিদ্যমান টেমপ্লেটের তালিকায় একটি নতুন টেমপ্লেট যোগ করা শিখি
টুলবার থেকে ওপেন a ফাইল আইকনে টিপুন
ফাইল এবং ফোল্ডার সহ একটি উইন্ডো খোলে
তালিকা থেকে হেক্সানে নির্বাচন করুন
এখন ওপেন বোতামে টিপুন
টেমপ্লেট প্রোপার্টি পৃষ্ঠা থেকে এড বোতামে টিপুন
নিউ টেমপ্লেট পৃষ্ঠা খোলে
ফীল্ডগুলি হল নামে এবং ক্যাটেগরি
ক্যাটেগরি ফীল্ডের একটি ড্রপ ডাউন তালিকা রয়েছে
আমরা তালিকা থেকে নির্বাচন করতে পারি বা নিজে যোগ করতে পারি
নতুন ক্যাটেগরি যোগ করতে টেক্সট ফীল্ডে হাইড্রোকার্বনসহ লিখুন
নামে ফীল্ডে যৌগের নাম হেক্সানে লিখুন
ডিসপ্লে আরিয়া তে হেক্সানে এর কাঠামোতে টিপুন
এটি নিউ টেমপ্লেট প্রোপার্টি পৃষ্ঠায় প্রদর্শিত হবে
ওক বোতামে টিপুন
এখন টেমপ্লেটস ড্রপ ডাউনে টিপুন
হেক্সানে নির্বাচন করুন
টেমপ্লেট এর তালিকায় হেক্সানে এর কাঠামো যুক্ত হয়েছে
এখন নিজে হাইড্রোকার্বনে অক্টেন কাঠামো যোগ করুন
হেক্সানে ফাইল বন্ধ করুন
ফাইল বন্ধ করতে ফাইল মেনুতে গিয়ে ক্লোজ এ টিপুন
সিলেক্ট ওনে ওর মোরে অবজেক্টস টুলে টিপে টেমপ্লেট প্রোপার্টি পৃষ্ঠা বন্ধ করুন
এখন রেসিডিউস সম্পর্কে শিখি
রেসিডিউস এর ব্যবহার কার্বন চেনের সাথে যুক্ত ফাংশনাল গ্রুপের ধরন জানতে ফাংশনাল গ্রুপের কাঠামো জানতে ডাটাবেসে একটি নতুন ফাংশনাল গ্রুপ যোগ করতে করা হয়
টুলস মেনুতে গিয়ে এডিট রেসিডিউস এ টিপুন
রেসিডিউস উইন্ডো খোলে
এতে তিনটি বোতাম রয়েছে নিউ সেভ এবং ডিলিট
নিউ বোতামের ড্রপ ডাউন তালিকা রয়েছে
তালিকা থেকে n পিআর নির্বাচন করুন
আইডেন্টিটি ট্যাব নির্বাচিত রেসিডিউয়ের সঙ্কেত এবং নাম প্রদর্শন করে
ফরমুলা ট্যাব রেসিডিউয়ের কঙ্কালিত কাঠামো প্রদর্শন করে
একইভাবে সেকেন্ডারি বিউটাইল এর জন্য s বিইউ নির্বাচন করুন
সঙ্কেত নাম এবং নির্বাচিত রেসিডিউয়ের কঙ্কালিত কাঠামো লক্ষ্য করুন
এখন একটি নতুন রেসিডিউ হাইড্রক্সি গ্রুপ যুক্ত করি
নতুন রেসিডিউ যোগ করতে নিউ বোতামে টিপুন
সিম্বল ফীল্ডে o হ্ লিখুন
এর নাম হাইড্রক্সি দিন
ফরমুলা ট্যাবে টিপুন
বুলেটযুক্ত বন্ধন দেখবেন
বন্ধনের কাছাকাছি কার্সার রেখে বড়হাতের O লিখুন
O এবং ওএস এর সাব মেনু থেকে O নির্বাচন করব
o হ্ গ্রুপ বন্ধনের সাথে যুক্ত হয়েছে
সেভ বোতামে টিপুন
এখন তালিকা দেখতে নিউ তে টিপুন
o হ্ রেসিডিউ তালিকায় যুক্ত হয়েছে
উইন্ডো বন্ধ করতে ক্লোজ বোতামে টিপুন
আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
সংক্ষেপে এখানে আমরা শিখেছি প্রেফেরেন্সেস সম্পাদন করা
টেমপ্লেট পরিচালন করা
প্রস্তুত টেমপ্লেট নির্বাচন এবং ব্যবহার করা
নতুন টেমপ্লেট যোগ করা
রেসিডিউ ব্যবহার করা এবং তা সম্পাদন করা
টেমপ্লেটের তালিকা থেকে স্যাকারাইডস নির্বাচন এবং ব্যবহার করুন
অন্যান্য রেসিডিউ অন্বেষণ করুন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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
ধন্যবাদ